লিব্রিঅফিস বেস এর উপর এই কথ্য টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি ফর্ম এ পুশ বোতাম যোগ করা যায়
আগের এ আপনি শিখেছেন কিভাবে একটি ফর্ম এ একটি তালিকা বাক্স ফরম কন্ট্রোল যোগ করা যায়
এখন এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি ফর্ম এ push বোতাম যোগ করা যায়
লিব্রিঅফিস বেস প্রোগ্রাম যদি ইতিমধ্যে খোলা না থাকে তাহলে প্রথমে সেটি খোলা যাক
আমাদের লাইব্রেরী ডাটাবেস খুলুন
সম্ভবত আপনি এখন জেনে গেছেন কিভাবে একটি উপস্থিত ডেটাবেস খোলা যায়
ফাইল মেনুর অধীনে ওপেন এ ক্লিক করুন এবং লাইব্রেরী ডেটাবেস নির্বাচন করুন
আমরা এখন লাইব্রেরী ডেটাবেস এ এসে গেছি
আমরা শেষ টিউটোরিয়ালে যে বুকস ইশ্যুড টো মেম্বার্স ফর্ম নিয়ে কাজ করেছিলাম সেটি খোলা যাক
এটি করার জন্য বাম প্যানেলের ফরমস আইকনের উপর উপর ক্লিক করুন
তারপর ডান প্যানেলের বুকস ইশ্যুড টো মেম্বার্স ফর্ম এর উপর ডান ক্লিক করুন
এখন এডিট ক্লিক করুন
আমরা এখন ফর্ম ডিজাইন উইন্ডোতে চলে এসেছি
ফর্ম এর মধ্যে পুশ বাটন যোগ করার সম্বন্ধে আলোচনার আগে সদস্য নাম এর জন্য একটি দ্বিতীয় তালিকা বাক্স যোগ করার কিছু একটা পথ করা যাক
আপনার নিশ্চই মনে আছে যে পূর্ববর্তী টিউটোরিয়ালের অনুশীলনীতে একটি দ্বিতীয় তালিকা বাক্স তৈরি করা ছিল
প্রথমে মেম্বার নামে লেবেলের ডানদিকের টেক্সট বাক্সটি মুছে ফেলুন
এরজন্য টেক্সট বাক্সে মাউসের ডান ক্লিক করুন এবং তারপর কাট ক্লিক করুন
টেক্সট বাক্সটি মুছে গেছে
এরপর ফর্ম এর উপাদান গুলি সুবিন্যস্ত করা যাক
যেহেতু তালিকা বাক্সে টেক্সট বাক্সের থেকে বেশি জায়গার প্রয়োজন হয় তাই ফর্মের উপাদান গুলিকে ফর্ম এর আরো নিচে সরিয়ে নিন
এভাবে এটি করতে হবে
প্রথমে বুক টাইটেল লেবেল এর নীচে যেসমস্ত ফর্ম উপাদান আছে সেগুলিকে নির্বাচন করুন
এরজন্য আমরা দ্রাগ এন্ড ড্রপ অর্থাৎ ক্লিক করা এবং তারপর টেনে এনে স্থাপন করার পদ্ধতিটির ব্যবহার করব
এরপর নির্বাচিত এলাকায় ক্লিক করুন এবং সেটিকে উল্লম্বভাবে নিচে টেনে আনুন যাতে বুক টাইটেল লেবেল এর পাশে থাকা প্রথম তালিকা বাক্সের জন্য যথেষ্ট জায়গা থাকে
এখন মেম্বার নামে লেবেল এর জন্য এই একই কাজের পুনরাবৃত্তি করা যাক

এখন তালিকা বাক্স আইকনে ক্লিক করুন এবং সেটিকে ধরে মেম্বার নামে লেবেল এর ডানদিকে টেনে আনুন
একটু ডানদিকে সরান যাতে এটি অন্যান্য ফর্ম কন্ট্রোল গুলির সাথে সুন্দরভাবে বিন্যস্ত থাকে
ঠিক আছে আমরা কীবোর্ড শর্টকাট কন্ট্রোল S ব্যবহার করে ফর্মে আমাদের এখন পর্যন্ত করা কাজ সংরক্ষণ করে নিতে পারি
এখন আমরা আমাদের ফর্ম এ পুশ বোতাম যোগ করতে প্রস্তুত
ফরম কন্ট্রোল এর একটি উদাহরণ হল পুশ বোতাম
আমরা ওক ক্যানসেল নেক্সট এবং Finish বোতামের সাথে পরিচিত এগুলি হল পুশ বোতাম এর কিছু উদাহরণ
বেস দিয়ে আপনি ফর্ম এ এই পুশ বোতামগুলি যোগ করতে পারেন এবং বেস কে নির্দেশ দিতে পারেন যাতে সেগুলি ক্লিক করলে সুনির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন হয়
আরো কয়েকটি উদাহরণ হল সেভ উন্ডো এবং ডিলিট
দেখা যাক এগুলি কিভাবে করা যায়
এখন আমাদের ফর্ম এ অন্যান্য সমস্ত ফর্ম উপাদানগুলির নীচে চারটি পুশ বোতাম যোগ করা যাক যেমন এই ছবিটিত়ে দেখা যাচ্ছে
এই কাজ করার জন্য আপনি ফর্ম ডিজাইন উইন্ডোতে ফিরে যান
এবার ফরম কন্ট্রোল টুলবার থেকে পুশ বাটন আইকনের উপর ক্লিক করুন
এই আইকন টি ঠিক একটি বোতামের এর মত দেখাচ্ছে যার উপর ওক শব্দ আছে
লক্ষ্য করুন মাউস পয়েন্টার টি যোগ চিহ্ন এর মত দেখাচ্ছে
এখন নীচের বাঁদিকের অংশে প্রথম বোতামটি যোগ করা যাক ফর্ম এর উপর ক্লিক করুন এবং সেটিকে ধরে সমস্ত অন্যান্য উপাদানের নীচে টেনে আনুন
এটির প্রয়োজন অনুযায়ী মাপ পরিবর্তন করতে পারি
এখন আসুন আগের কাজটি আরো তিনবার করা যাক
তাহলে আমাদের তিনটি বোতাম আছে সেগুলি সব কটিই অনুভূমিক রেখায় বিন্যস্ত
আমাদের ফর্মে পুশ বোতাম অঙ্কন করা হয়ে গেছে এখন তাদের লেবেল পরিবর্তন করা যাক
এই কাজের জন্য প্রথমে বোতামের উপর ডবল ক্লিক করুন
000549 000548 এখন প্রোপারটিস উইন্ডো দেখা যাচ্ছে
এখানে লেবেল ক্ষেত্রে সেভ রেকর্ড লিখুন
এখন ফর্মের দ্বিতীয় বোতামে ডবল ক্লিক করুন
এবং প্রোপার্টিজ উইন্ডোতে লেবেল এর পাশে উন্ডো চেঞ্জেস লিখুন
ও নিউ রেকর্ড লিখুন
এখন আসুন তাদের কাজ নির্ধারণ করা যাক
এটি করার জন্য সেভ রেকর্ড বোতামে ক্লিক করুন
প্রোপারটিস উইন্ডোতে অ্যাকশন লেবেল আসা পর্যন্ত স্ক্রল ডাউন করুন
এখানে ড্রপ ডাউন তালিকা বাক্স এর উপর এবং তারপর সেভ রেকর্ড ক্লিক করুন
অন্য তিনটি বাটনের জন্য কাজ নির্ধারণ করা যাক
উন্ডো চেঞ্জেস বোতাম এর জন্য আপনি উন্ডো চেঞ্জেস অ্যাকশন নির্বাচন করুন
ডিলিট রেকর্ড বোতাম এর জন্য আপনি ডিলিট রেকর্ড অ্যাকশন নির্বাচন করুন
এবং নিউ রেকর্ড বোতাম এর জন্য আপনি নিউ রেকর্ড অ্যাকশন নির্বাচন করুন
সুতরাং এখন আমরা পুশ বোতাম গুলি যোগ করে নিয়েছি
ঠিক আছে এবার কীবোর্ড শর্টকাট কন্ট্রোল S ব্যবহার করে আমাদের ফর্ম সংরক্ষণ করা যাক
এই উইন্ডোটি বন্ধ করে দিন
পরবর্তী টিউটোরিয়ালে আমরা আমাদের ফর্ম এ মাত্র তিনটি সহজ পরিবর্তন করব
এবং তারপর আমরা ডাটা এন্ট্রি এবং ডাটা আপডেট করার জন্য এই ফর্ম ব্যবহার করতে পারব
উদাহরণস্বরূপ যখন কোনো গ্রন্থাগারের সদস্য একটি বই ফেরৎ দেন তখন আপনি এই ফর্ম ব্যবহার করে ডাটাবেস এ সেই তথ্য আপডেট করতে পারেন
এখন আপনাদের জন্য একটি অনুশীলনী আছে
ফর্ম এর চতুর্থ বোতামের পাশে একটি পঞ্চম পুশ বোতাম যোগ করুন এবং যেটি ব্যবহার করা হলে ফর্ম রিফ্রেশ হওয়া উচিত
ও নীচে পরের লাইন এ ৪ টি ছোট পুশ বোতাম যোগ করুন এই বোতাম গুলি আমাদের রেকর্ড গুলির মধ্যে চলাচল করতে সাহায্য করে
এখানেই লিব্রিঅফিস বেস এর উপর এই টিউটোরিয়ালের সমাপ্তি হল
সংক্ষেপে বললে আমরা এখানে শিখেছি কিভাবে কোনো ফর্ম এ একটি পুশ বাটন যুক্ত করে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
এই প্রকল্প httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়